আকাশের রং নীল। একটা বিল্ডিং আছে। সেখানে নীল এবং ধূসর কালার -এর বিল্ডিং -টার রং। অনে- অনেক কাঁচ লাগানো আছে তার মধ্যে।

এখানে দুটি এস এ.টি.এম. আর এ.টি.এম. মেশিন আছে এ.টি.এম. টির মেশিন -এর পেছনের দেওয়ালটার রং নীল।

নৌকাগুলি অ্যাঁহ সারি সারি দিয়ে লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে।

কেউ পড়ে আছে বেগুনি কেউ পড়েছে গোলাপি।

তার মধ্যে কয়েকটি মহিলা ডক্টর তা তারা প্রত্যেকেই মুখে মা --

মাথায় ছাতা নিয়ে বাজার করতে এসছে।

লক্ষ্মী আর এদিকে রয়েছে কার্তিক সরস্বতী।

গিটার এবং পিয়ানো অ্যা ঢোল অনেক রকম জিনিস দেখা যাচ্ছে। গিটার দুটি রয়েছে সেই দুই তিনটি রয়েছে। সেখানে গিটার তিনটির রং হচ্ছে লাল হলুদ এবং নীল একটি পিয়ানো রয়েছে পিয়ানো -টি কালো কালার -এর এবং একটি হেলমেট দেখা যাচ্ছে।

সামনে একটি নৌকা দেখা যাচ্ছে। নৌকাটি জলের ওপরে আছে। নৌকাটিতে অনেকগুলি চেয়ার আছে সবুজ কালার -এর নৌকাটির উবরে অনেকগুলি লোক আছে। আহ লোকগুলির জামার কালার এক এক একজন হলুদ আর বাকি সবার সাদা।